ওঝাদের পায়েও পড়েছিল বেচার মা কাঁসার নতুন বাটিটা বিক্রি করেও বাঁচানো যায় নি বেচার বাবাকে। ওঝারা যখন হাল ছেড়ে পালালো

heartbeat দিবে বেচার মাত্র একটাই সেরা টেনতুন। তালি দিতে দিতে pocket দুটোর একটাও এখন মুখ খোলা নেই

বকুল বিচি পুড়িয়ে পকেটে রাখতে যায় ভুলে, কুনু সবাই দেখতে পায় এসব বুঝতেও পারে তাদের কার জন্যে কি করবে বুঝতে পারে না। নিজের বাড়িতে ভাইটার জামা pant পুন্ট বেশি নেই। একটাই একটু ভালো আছে কোনোরকম। সেইটা পরেই ভাই school এ যায় নাহলে বেচার জন্যে বেচার মায়ের জন্যেও হাজার রকম ইচ্ছে ঘুরপাক খায় কুনুর মাথায়

বেচাকে পেলে আরো দুটো গাই গরু কিনবো ভেবেছি। বেচার মা লাভ করে না পাশের বাড়ির জানলায় বসে তিনি সবই শুনতে পায়। ভূগোলের পড়া আর মুখস্ত হতে চায় না। পৃথিবী কেন জানি বনবন করে ঘোরে, কিন্তু ভালো লাগেনা তখন বই তে পুকুরপাড়ে লেবুতলায় গিয়ে দাঁড়া্‌ অমনি মনে পরে যায় দিদিটার কথা আহারে দিদিটা দারুন ভালোবাসতো লেবুফলের গন্ধ রায়পাড়ার একেবারেই শেষদিকেই পুনুর দুখানা মাটির বাড়ি শিরীকি বলে দাড়ালেই হাতের কাছে বাতাবি লেবু গাছ গরম হাওয়া আসতে না আসতেই-

উহা কেনো জানি ভয় পায় না পুলিশে। ঘাটে গিয়ে দাঁড়ালেই প্যাঁক প্যাঁক করে পায়ের কাছে এসে পরে হাঁসগুলো। ঠোঁট ঘষে ঘষে পায়ে কেমন সুড়সুড়ি দেয়। কুনিও বুঝতে পারে বোধয়, তাই ছুটতে গিয়ে মাকে লুকিয়ে এক মুঠো ভাত এনে খাইয়ে দেয়, টিন থেকে দুটি ভাত পেলে হাঁসেরাও খুশি, খুশি হয় কুনিমানে। মন ভালো থাকলে জানালায় বসে গান করে কুনি। তখন আবার কি মজা। কোত্থেকে একটা দোয়েল পাখি এসে চুপটি করে বসে দেখে পেঁপে গাছের ডালে। এক দৃষ্টে চেয়ে থাকে কুনুর দিকে। গানের তালে তালে ল্যাজ নারায়। কি দানুর লাগে তখন দেখতে! কুনো এক একাই এ সব দেখে, কাউকে দেখাতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে রাগ ও হয় মনে মনে। আহারে এই যে ছোট্ট তারুণ্যটি গা চাষের ক্ষেত, ছোট-পুকুর, বকুলতলা, এই যে এট্টুকুনি বাড়ি বাতাবি লেবুর গাছ, পেঁপে তলা, সারাদিন এইখানেই কত মজা! কাঠবিড়ালির ছুটো-ছুটি, ছাগল-ছানার ডিগবাজি শিরিষ গাছের মাথায় গিয়ে পাখির ঝাঁক, আরো কত কি। এইসব কেননা তারা দিদিমনিরা দেখতে পায় না? কেনো লেবুতলার গন্ধে দিদির কথা মনে পরে মায়ের? কেনো হাঁসের পুকুরের জলে, মেঘের ছায়ার দেশে বাবা কোনদিন বলে না যে- দেখে যা পু দেখে যা, বিনা পয়সায় কেমন bioscope দেখাচ্ছে আকাশটা! তাই এইসব দেখলে, এইসব ভাবলে শুনলে আজকাল বড্ডো মন খারাপ হয়ে যায়। মায়ের সঙ্গে কথা বলে না ভালো করে। বাবার ওপরেও হাজার অভিমান। school এ গিয়ে একেকদিন দারুণ চুপচাপ থাকে কুনি। লক্ষী চিন্তিটাকে কুঁড়িয়ে, তাও মুখ ফেরায় নাহ। অঙ্কের দিদিমনি class এ এসে ঢোকেন- দাঁড়াতেও কুনি ভুলে যায়। সেদিন- মিষ্টি দোয়েল পাখিটার কাছে মনের কথা বলে। class এ বসেই একদিন যেনো শীষ শুনতে পায় তারা দেখতে পায় ল্যাজ নাড়ছে পাখিটা। ওকে গাছের ডালে-ডালে হয়ত ছুটির দুপুরটা তখন ছবি আঁকছিলো দুধ দিয়ে। কিন্তু কি আশ্চর্য দিদিমণিটা এইসব দেখতে পাচ্ছেন নাহ কেনো? roll call এর খাতা খুলে শুধু বলছেন thirty two কুমতি রায়, ওমনে চমকে উঠে কুনি। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে- উপস্থিত। সেদিন দুপুরটা যেন কিছুতেই আর গলা ছাড়তে চায় না কুনি। পুকুর পাড়ে টুসি আমি গাছের তলায় গিয়ে দাঁড়ায়। প্যালেসের বিশে আর বামনদের নিতাই ও ওরাও টো টো করতে বেরিয়ে কুনুকে দেখে এগিয়ে এলো। দুজনেই সমবয়সী হবে বিধায় ওরা বালিপুরে ছেলেদের school এ পড়ে। দিশেটা আট বছর fail করে seven এই আটকে রয়েছে। নিতাইটা second হয় প্রতি বছর। আর ঘনাই প্রতি বছর first হয়। টুনি বললে- তোদের ছুটি পড়েনি গরমে? বিশেটা যেন আকাশ থেকে পড়ল! তারপর একটি ঠাট্টা সুরেই বলল- ধুস! একি তোদের মতন মেয়েদের school আমাদের? গরম আবার কি! আমাদের ছুটি বর্ষায়। নদীতে তখন বান পরবে। টুপ্ টুপ করবে পুকুর, বৃষ্টিতে ভিজব। ball খেললে কাঁদা মেখে বাড়ি ফিরব, তবেই না ছেলে, তা নয় কি ছেলে? আর মেয়েরা কোন মেয়ে নয়। সঙ্গে সঙ্গে বললো মেয়েরা বুঝি বৃষ্টিতে ভিজতে জানে নাহ? ball খেলতে পারে না? থাক, থাক আর এমন বকিস না। বেশি বকিস তো দিশের যেনো মেয়েদের ওপর খুব রাগ হলো। বলে- মেয়েরা শুধু মুখস্ত বিদ্যেই ওস্তাদ, আর তো কিছুই পারে না। যা লিখ~ লিখবে সবই মুখস্ত। নিতাই বোধয় কিছু বলতে যাচ্ছিলো মেয়েদের সমর্থনে কিন্তু কেউ কোন কান দেয় না কিন্তু কুনি ফোঁস করে রেগে উঠল বিশের ওপরে। তোরা যে চুগলি করিস তার বেলা? আমরা তো চুগলি করি না, অল্প অল্প দেখে দেখে লেখি। বিশে যেনো একটু নড়ে গিয়ে এবার কথা ঘুরিয়ে বললো- মেয়েরা বড্ডো প্যানপ্যানে। কিছু একটু হলেই ফুস ফুস করে কেঁদে ফেলে। সবজি দেখাতে দেখি, তাইতো বলছি থাক থাক তোর সর্দির মতো সবাই নাকি দু দু কোমরে হাত দুটো হাত রেখে একটু ঘুরে দাঁড়ালো আর নিতাই বললো class এর second boy বল দেখি একটু translate কর। দেখি কেমন ছেলে হয়েছিস। দিশা নিতাইকে বাঁচিয়ে দিল। ঐসব ইংরাজি-ফিংরাজি ছাড়, একটু তো পট পট করছিস তুশিয়ামু আম গাছটায় উঠতেই তাহলে বুঝব। কুনি বললো- কি? টক্কর? নিতাই তাড়াতাড়ি ওর pocket থেকে আম ছাড়ানো একটি নতুন ছুরি বার করলো এইটা একেবারে নতুন। চার টাকা দিয়ে কিনেছি। দিয়ে দেব তোকে এক্ষুনি। কুনি আর অন্য কথায় গেলো না, সাপের মতোন পিঠে দুলছিলো

তরতর করে টুসি আমি গাছের মগডালে গিয়ে বসল। একটা সিজিয়ে আম ওদের সামনে ছুড়ে দিয়ে বললো-হয়েছে? দিশে কথা বলতে পারসোনা, তাই নিতাই নতুন ছুরিটা হাত ছাড়া করার দুক্খে বসে পড়ল গাছের তলায়। কুনুর নেমে এসে বললো যাহ, এবারের মতন তোকে দান করে দিলুম ছুরিটা, যাহ। দিশে সু~ ঠোঁট উল্টে বললো- ইশ দাতাকর্ণ! ওমনি ওরা হেসে খিল খিল করে। নিতাই সত্যি গা দুমড়ে মুছড়ে পরেছে। একটি গাঁয়ের কাছেই কুনু ছুঁড়ে দিয়েছে ছুরিটা। তখন ওটা তুলে নিয়ে- pocket এ রাখা উচিত হবে কি না বুঝতে পারছেন না! Hello, হ্যাঁ doctor জিতু বলছেন?

হ্যাঁ হ্যাঁ বলছি doctor যে, কিছুদিন আগে থেকে প্রায় দুই সপ্তাহ আগে থেকে আমারও শরীতে অনেক problem দেখা যাচ্ছে। সেটা অ্যা, আমি বুঝতে পারছি না, কারণ কেনো হচ্ছে এইসব জিনিসটা। তো আমি শুধু চাই যে, আপনি একটু বলুন কি এইসব জিনিসের কোনো ক্ষতি তো নেই বা আমার এইসব হবার পরে আমার কোনো problem ও তো নেই। বা কারণ, অনেক মানে যে বলি না, ভালো খবর আমি শুনতে পারছি না, আর যা রকম অবস্থা, আমি ভয়ে থাকছি একটু। অ্যা আমার প্রথম সমস্যা হচ্ছে, যে আমার দুই সপ্তাহ আগে থেকে একটু জ্বর, মানে কখনো জ্বর আসছে আর আসছে তো প্রায় পুরো একদিন মতনই, অ্যা থামছে না। ঔষধ খাওয়ার পরেও থামছে না আর এই সেটা অনেক লম্বা চলছে আর হঠাৎ তারপরে

হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বৃষ্টিতে তো এখন তো হয় নি। কিন্তু হ্যাঁ, এক-দুই মাস আগে যখন বৃষ্টি হয়েছিলো টা অল্প ভিজেছিলাম। ভিজে মানে কি ঐ বাড়ি আসতে আসতে ভিজে গেছিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি বলছি যে, এটাকি অ্যা covid সাথে কোনো relation তো নেই না? কারণ অ্যা আনেক আমি যেরকম শুনছি যে

কিন্তু ভয় তো হচ্ছে, না না হয় নাই।

হ্যাঁ বলছি যে, অ্যা আপনি যেটুকু বলছেন সেই তো ঠিক রয়েছে~ ঠিক আছে doctor । কিন্তু একটা কথা হচ্ছে যে, অ্যা সেটা তো হলো ও জন্য, কিন্তু সেটাই যে হাঁটু ব্যথা আর গা-হাত ব্যথা সেটাতো আমি বুঝতে পারছি না। অ্যা এটাতো কিছু, কি বড় symbol কিছু দেখাচ্ছে নাকি? উ কালকে তো sir হচ্ছে না, কারণ আমার ঐ সময়ে আমার কাজ রয়েছে। তো ঐ সময়ে আমি আসতে পারছি না।

কি বলবো doctor সাব, কি হচ্ছে যে অ্যা যখন থেকে আমার গা-হাত-পা ব্যথা শুরু হয়েছে তারপর থেকে কি বলবেন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, অনেক সময় মানে খিদে

কি আর বলেনা শুধু ঘুমাতে ইচ্ছে করে। কমজুরি কমজুরি এরকম লাগে।

হ্যাঁ সেটা সেটা, সেটাতে বুঝছিস কিন্তু হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে, উম কি বলবো এখন, এ খেতে

ও, তাইলে আপনি আপনি বলুন কোনটা best হবে? কারণ আমি তো অ্যা বলছি~ জানি না। আপনি যেরকম বলবেন ওরকমই আমি

তা~ তাহলে আমি ঐ ওয়ারিশ বানিয়ে আমি নিচ্ছি। কিন্তু তারপরেও আমি দেখছি উ আমার খিদে খাও মে খাওয়ার যে রুচি আসে না, সেটা কম রয়েছে। ওটা ঐটার জন্য কিছু

আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি বলছি উ আমি চেষ্টা করছি কালকে তোম আমি আসতে পারছি না, কিন্তু পরশু কি আপনার clinic টা খোলা থাকবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই বলছি আমি, কালকে আসছি না। আমি পরশু দিন আমার কোন সময় আসলে ভালো হবে বলুন তো? আচ্ছা তো আমি কি আপনার হ্যাঁ, কিন্তু ঐটাই তো অসুবিধা হচ্ছে। কারণ

আমার কি এর আগে সঙ্গে কিছু হয়নি। এই first time এরকম সমস্যা আসছে। তো তো যার সঙ্গে এরকম সমস্যা হয়েছে সে বলছে যে এটা অনেক critical হতে পারে। তো তাই জন্য আমি জিজ্ঞেস করছি যে, আমার কোনো কিছু critical condition তো নেই না? হু হু, হ্যাঁ ঐটা তো তাইলে তাইলে ভাবতে, ভাবতে তো চাইছি না কিন্তু ও রকম যে শুনেছি। তারপরে না ভাবলেও চলছে না।

হ্যাঁ দেখুন, দেখুন doctor সাব, কথা হচ্ছে কথা হচ্ছে না এসব false এর উপরে তো আপনি জানেন যে সবাই ভয় খেয়ে গেছে। ও আমিও ভয় খেয়ে গেছি। ওর মধ্যে কিছু ইয়ে নেই কিন্তু ও covid এর পরে যা কিছু হচ্ছে, অ্যা এটা একটু কাশি আসার এক~ ওর মধ্যেও আপ~ লোকেরা অন্য জিনিস ভাবে, সেটাতো আপনিও জানলেন। এখন, এখন তো কাশি আসছিক ক্রয়ের এরকম হয়ে গেছে যে আপনি যদি ঠিকে দেন তাইলে সবাই এরকম ভাবে দেখবে, যেরকম যেহেতু আপনি অ্যা ওদের কিছু নিয়ে নিয়েছেন নাকি? এরকম। তাই জন্যে, ভয়ে লাগে। এমনি কিছু বড় ব্যাপার নেই, কিন্তু স্যার আবার অ্যা আপনি যেরকম বলছেন, ঐ রকম আমি follow করে দেখি, যদি ভালো হয় তাইলে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আরে আপনার আপনার center এ আমি আসছি। মানে appointment কি নিতে হবে আগে থেকে না নিয়ে আসলে direct আসলে হয়ে যাবে?

তাহলে আমি কালকে ছাড়া পরশু আমি আসছি, অ্যা দুপুরে। ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমি কালকে বা পরশু আসছি একবার। বসে face to face কন~ দেখে~ ও~ কথা বলে নেওয়া ভালো। কারণ আমার যে অবস্থা হচ্ছে, আমি নিজেকে বুঝতে পারছি না আমার কি হচ্ছে। শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য। ঠিক আছে sir? তাইলে আমি কালকে আসছি, কালকে বা পরশু।

ওহ আপনাদের এটা কি newly launch করেছে? হ্যাঁ মানে একটু details এ আপনাদের website এ কি কি জিনিস পাওয়া যায় মানে men এর কি কি জিনিস পাওয়া যায় একটুখানি details এ বলুন। trimmer আপনি বললেন না সেহেতু কিরকম range এর মধ্যে আরকি trimmer available আছে? না আমি এটাই জিজ্ঞেস করার ছিলো যে এই five hundred এর মধ্যে যে product গুলো আছে গুলো মানে কিছুদিন পরে খারাপ হয়ে যাবে or damage হয়ে যাবে নাতো?

আপনাদের ওখানে Chipson এর guitar পাওয়া যাবে? উম আমি mainly electric চাইছি। না আমি যদি এক্টুখানি মানে উম higher budget এ যেতে চাই মানে একটু premium type এর instrument চাই তাহলে সে~ সেখানে আপনি কী suggest করবেন আমাকে? না মানে এইযে আহ আমরা মানে আপনারা যে মানে ধরুন আমি USA made guitar purchase করলাম। আপনি যে foreign থেকে জিনিসটাকে shipment করাচ্ছেন। তো সেই সময় product টার কোনো damage কিংবা সেরকম কোন ক্ষতি হবে নাতো? মানে ঐ return policy র সময় কি আপনাদের company র কাছ থেকে shipment টা নিয়ে যাবে কিংবা procedure টা কী? উম ঠিক আছে মানে ওটা back করে আমি আমার cash টা ফেরত পাবোনা, আমাকে product এ নিতে হবে ওটার বদলে। আমি আমি আগে ইয়েটা বলছি যে ধরুন আমার এই product টা পছন্দ মানে এইগুলা তো কোনো damage দেয়না আমি ওটা return দিয়ে আমি অন্য কোনো, product purchase করতে চাই। তো আমি কি করতে পারি না আমাকে same জিনিস ই আবার order দিতে হবে? ok ok বুঝেছি। আর আপনি আর আপনি না মানে আহ নতুন launch করে discount এ কি কি discount দিচ্ছেন। ok বুঝলাম আহ আপনাদের এখানে কি কোনো EMI এর ব্যাবস্থা আছে না ঐরকম কোনো পুরোটাই cash এ transaction এ EMI টা মানে আহ কিরকম ভাবে আপনারা search করেন মানে আর আমি কিভাবে apply করতে পারবো? আর এটা মানে আহ কতগুলো installment তো আমি ধরুন একটা fifty thousand এর কোন product purchase করলাম। তো আমাকে আহ মানে কতদিন installment টা pay করতে হবে? মানে এর জন্যে কত percent আপ্নারা charge করেন? Okay আহ বেশ ভালো আপনাদের এই policy টা। আর আপনারা কি এমনি মানে grocery item ও sale করেন? মানে ধরুন আমার monthly তো একটা প্রতিটা বাড়িতে একটা একসঙ্গে ব্যবস্থা তো থাকেই। তো সেটায় আহ i think আপনাদের website থেকে নিলে যেহেতু এখন sale ও চলছে সস্তাও পরবে। তো আপনারা কিরকম type এর মানে আহ পুরো grocery টা কি একবারে delivery করেন, না আহ এরকম আপনাদের কোন ব্যবস্থা নেই আহ পুরো monthly grocery টা? আপনাদের ওখানে delivery service টা কিরকম? আমি কি সবসময় পাবো? মানে রাত্রিবেলা mid night এ আমি delivery পাবো? তা আপনাদের তাহলে কোনো মানে এরকম আহ sceem নেই or কিছু membership নেই যেটাতে আমি যেকোনো minimum order এর উপর আহ zero percent delivery charge পাবো মানে zero delivery fee পাবো? আর grocery মানে order দিলে কতক্ষনের মধ্যে চলে আসে? সেটা কি সেটা কি যেকোনো order এর উপরে না selected কিছু order?

তাহলে সেগুলো কিকরে আপনারা ইয়ে করছেন? কোনো harmful chemical কিংবা এরকম কিছু used হ হয় নাতো? ঠিক আছে তো আমি আপনাদের টা আরেকবার আপনাদের website একবার নামটা আরেকবার বলুন আমি আহ তাহলে further এক্টুখানি দেখে then যদি ভালো লাগে আমি order নিশ্চয়ই করবো। আসসালাম আলাইকুম ভাইয়া শোনা যাচ্ছে আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জী আমি ভালো আছি আপনার খবর কি? জী ভাইয়া এইতো চলছে তো আহ আপানারতো পড়াশুনা শেষ তো আপনার যুগে অর্থাৎ আপনার এরাতেঁ আপনার পড়াশুনার অবস্থা কেমন ছিল তখন পারিপার্শ্বিক অবস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আপনি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আরকি হ্যাঁ actually পড়ালেখাতো আমাদের maximum ছেলে মেয়ের পছন্দের বিষয় না ঠিকাছে না আমাদের সময় পড়ালেখাতো আপনার আমাদের ছিল হল আপনের দুইটা অংশে মানে এমসিকিউ প্লাস নরমাল যে মুখস্তবিদ্যা বলেন আপনারা রচনামূলক ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ষ্টার ছিল সাতশ পঞ্চাশে স্ট্যান্ড করতো বিশজন স্টুডেন্ট পাওয়া যাইতো একটা বোর্ড থেকে বিশজনের একটা স্ট্যান্ডার্ড তালিকা আসতো টপ টুয়েন্টি একটা` তালিকা কইরা তাদের বলতো স্ট্যা~ স্ট্যান্ড করতো ঠিকাছে বি~ বিপলু ও তখন তাহলে এখনকার মতো এ প্লাস কিংবা যেই জিপিএ সিস্টেম পদ্ধতি সেটা ছিল না না ডিভিশন ছিল ছয়শতে FIRST DIVISION SIXTY PERCENT FIRST DIVISION SECOND DIVISION AT FORTY-FIVE PER CENT আর তারপরে THIRD DIVISION ঠিকাছে তো তখনকার exam গুলা কি খুব ক~কঠিন ভাবে হত এখনকার মত না আহ এখনকার তো আপনাদের পড়ালেখা আমি ঠিক জানিনা কিন্তু সৃজনশীল যা বলে তাতো আনসারতো ম্যাক্সিমাম প্রশ্নেই দেয়া থাকে আমাদের যেটুক ধারণা সৃ~ সৃজনশীল নিয়ে আহ না প্রশ্নে দেওয়া থাকে বিষয়টা তেমন না। আহ প্রশ্নে একটু hints দেওয়া থাকে এইতো যেমন আপনি আহ একটা subject একটা অধ্যায় থেকে সামান্য আহ কিছু hints দিয়ে একটা উদহারণ দিবে এই টাইপের দিবে এবং আপনাকে প্রশ্নের সাথে আপনার বইয়ের যে subject যে subject থেকে প্রশ্নটা দিবে সে subject এর সাথে বিশ্লেষণধর্মী নিজ থেকে কিছু আহ একটা input করতে হবে এই্ত আর আপনার যে এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন যেইটা থেকে সৃজনশীলের দুইটা প্রশ্ন আহ চারটা প্রশ্ন প্রথম দুইটা প্রশ্ন কিন্তু মুখস্ত নির্ভর। ওই দুইটা মুখস্ত করে আপনাকে আহ মুখস্ত করেই লিখতে হবে MCQ type এ ~এই অবস্থা আরকি

আমাদের সময় একটা ভালোদিক ছিল যে বিশজন বাহির করতো উম বোর্ড থেকে প্রতি বোর্ড থেকে বিশজন বের করতো মানে top twenty এইটা একটা আমার মনে হয় খুব ভালো একটা বিষয় ছিল যারা টপ টোয়েন্টি এর মধ্যে আসতো তারা না মানে তাদের উহ একটা একনোলিজমেন্ট ছিল তারা যে হার্ডওয়ার্ক করছে আরেকটা বিষয়

গোল্ডেন, গোল্ডেন এ প্লাসের যুগ, এ প্লাসের যুগ মানি আহ অনে~ অনেক বেশি বেশি গোল্ডেন এ প্লাসধারী ছাত্র ছাত্রী বের হচ্ছে এখন আহ গোল্ডেন এ পাইলেও আহ আমরা যেরকম আগে মিষ্টি খাইতাম বিভিন্নজন পাস করতেসে মিষ্টি দিতেসে সেকেন্ডে ডিভিশনে পাস করছে তও মিষ্টি খাওয়াইসে বিষয়টা এখন নাই আর কি বিলুপ্তের পথে এখনতো এমনও কলেজ আছে যে প্রত্যেক স্টুডেন্টই গোল্ডেন পাচ্ছে প্রত্যেক স্টুডেন্টই এ প্লাস পাচ্ছে এরকম আর কি ডাল ভাত হয়ে গেছে আর যারা একটু সিলিপ করে তারাতো মহা অন্যায় করে ফেলসে হ্যা হ্যা আহ তখনকার আচ্ছা এখনতো প্রায় শুনা যায় যে প্রশ্ন ফাঁস হয় আহ আপনাদের না আমাদের সময় এরকম কেন বিষয় ছিল না অ্যাঁকচ্যুয়াললি কখনই ছিল না এখনতো বিষয়গুলি হয়ে যাচ্ছেকি যে বোর্ডের সাথে মনে করেন কারো আত্মীয়স্বজন থাকলে এখানে আহ স্বজনপ্রীতি একটা কথা চলে আসে অনেকসময় প্রশ্ন নাকি তারা হাতে পেয়ে যায় এরকমও শুনছি বিশেষ করে যখন আহ শিক্ষামন্ত্রী নাহিদুল ইসলাম ছিল তখন কিন্তু বিষয়টা বেশি ছিল জি প্রোডাকশন খুব ভয়াবহ হবে জি এখন যদিও আহ দিপু মনি আসার পর যদিও একটু কমছে কিন্তু একদমই আহ কমে গেছে একদমই নাই বললে চলে না এখনো আছে কিন্তু এই বিষয়টা এটা তো পড়াশুনা আহ medical এর যে প্রশ্ন ফাঁস হইতো পঞ্চাশ বছর ধরে ফাঁস হয় medical এর প্রশ্ন নাকি পঞ্চাশ একটু বাড়ায় বললাম আমি মানে এরকম ওই যে প্রিন্ট করতো সে ঐটা মেমোরাইজ করে ফেলতো বুজছেন

বিভিন্ন ভার্সিটিয়ের আহ exam দেখেন আপনি পরীক্ষা দিয়ে আসতেছেন কিন্তু যারা সত্যিকারে আহ পাস করার কথা তারা পাসও করতেছেনা কিন্তু যারা পাস না করার কথা তারা কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছে এই যে বলে যে লিংক আছে আর কি এই অবস্থা আর কি রাজনৈতিক আপনার সাথে হয়ে গিয়ে আহ আপনাকে ভিসিএর সাথে দেখা করায় নিয়ে গিয়ে যে ভর্তি করার বিষয় এইরকম আমি অনেক শুনেছি আমার নিজের চোখে দেখা এমন অনেকে আছে একবার ক্লাস সিক্সে আমি আঠারোতম হইলাম ঠিকাছে

রোল চলে আসছে এক থেকে দশ পর্যন্ত যারা ছিল তাদের রোল কনস্ট্যান্ট থাকবে পরবর্তীতে রোল চলে গেলো আপনার আহ ভর্তি না হইতে আমারতো আঠারো ছিল ভর্তি না হইতে ঐটা সি সি বিভাগে চইলা আইলো কি করবো বাসায়ও বলতে পারতেসি না করা যাইবো না ঐখানে আপনার খারাপ স্টুডেন্ট বেশি আমরাও খারাপ ছিলাম তারপরো শীতে তো করা যাবে না তখন করলাম কি পাড়ার এক বড় ভাইরে নিয়ে school গেলাম সে বলে টলে আঠারো যার রোল তারতো আর পিছাইতে পারে না আমাকে আঠারো ক বানায় দিলো ক খ তো হয় এক দুইতে যেয়ে না আঠারো ক নাম্বার দিলো তো আপনি বললেন যে ভিসিরে ভিসি এর সঙ্গে সাক্ষাৎ কইরা আইসা ভ~ভর্তি হচ্ছে ওরকমই মনে হইলো বিষয়টা

বাংলাদেশ সরকার একটা এখন নতুন প্রজেক্টে কোনো রোল নাম্বার থাকবে না হম শ্রেণীতে। এখন একটা আইডি কার্ড দিবে যেটা সব শ্রেণীতে প্রযোজ্য এটা একটা ভালোদিক জি এটা এটাকি প্রস্তবনা আসছে? হ্যা এটা কার্যক্রম প্রায় শুরু হয়ে গেসে ফর্ম ফিল আপ ও শেষ ইউনিক আইডি কার্ড এইটা আমরা যেইটা শুনছি আর কি এস এস সি থেকে নাকি ওয়ান থেকে? সব সব সব শ্রেণীতেই এটা প্রযোজ্য ওয়ান থেকে শুরু করবে মনে হয় সরকার হ্যা হ্যা কিন্তু এখন ওয়ানের one প্রাইমারিতে পর্যায়ে এটা এখনো শুরু হয় নাই আহ নিম্নমাধ্যমিক অর্থাৎ six থেকে কিন্তু কার্যক্রম শেষ প্রায়। এখন ট্রায়ালিংয়ে আছে সম্ভবত চলে আসবে হয়তো এটাতো ভালো হবে। আবার আর একটা ডিজিটাল বাংলাদেশের আর একটা ই ছিলোতো সবার একটা email ID থাকবে unique হ্যা হ্যা এটাই ভালো হয় কারণ দেখেন আহ একজন student আহ সবাইতো রোল এক হতে পারে না কিন্তু দেখেন আমাদের সমাজটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি রোল এক হলে বা দুই হলে তিন হলেই যে তাদেরকে ভালো শিক্ষার্থী মনে করা হয় কিন্তু যারা একটু পিছিয়ে রোল গুলু পিছিয়ে তাদেরকে মনে হয় তারা আহ একটু খারাপ স্টুডেন্ট বা তারা গাধা স্টুডেন্ট এরকম কিছু মনে করা হয় বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু যখন আহ দেখেন যদি আপনি মনে করেন যে একটা student বা দুইজন student একই ভাবে পরীক্ষা দিলো নাম্বার একই পেলো কিন্তু দুইজনকেতো রোল এক করানো সম্ভব না, এটা কি সম্ভব? ঐতো ঐজন্যই এক ক করতো আমাদের ঠিকাছে দুইজনের এখন কিন্তু এটা কিন্তু নাই দুইজন কখনো এক সম্ভব না বাংলদেশের প্রেক্ষিতে বললাম তো এই জন্য যে ই unique ID card করতেছে এটা খুব একটা ভালো প্রদক্ষেপ আমি মনে করতেছি আর কি হয়তো রোল এক ও থাকবে না দুইও থাকবে না একটা নির্দিষ্ট ID card থাকবে ঐটা হচ্ছে আপনার পরিচয় নাম্বার অর্থাৎ এটা দিয়ে আপনি সবগুলা ক্লাস আহ এডমিট হবেন ভর্তি হবেন সব কার্যক্রম এটা দিয়েই চালাবেন